আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নাম প্রধান অ্যাপার্টমেন্ট গাছপালাই ঘেরা নীল আকাশ।

বন্ধন ব্যাংক রয়েছে ইউকো ব্যাংক রয়েছে আই .সি.সি.আই ব্যাংক রয়েছে ব্যাংকের সিড়ি গুলোর সামনে সাইকেল বাইক দাঁড় করানো রয়েছে ।

টাবিস সেন্টার একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে দূরে একটা গাছ।